মন্দিরটির আশেপাশে রয়েছে অনেকগুলো গাছপালা। তার মধ্যে একটা বড় গাছ রয়েছে।

এই চিত্রটিতে আমি একটি বড়ো গ্রন্থাগার লক্ষ্য করছি এবং গ্রন্থাগারের মধ্যে কিছু পাখা ঝুলে রয়েছে।

একটি গোলের খুঁটি এবং এই মাঠের পাশে রয়েছে | একটি বিদ্যুতি খুঁটি সঙ্গে রয়েছে বিদ্যুতি তার।

এবং মাদূরের ওপরে রয়েছে একটি বড় সাদা রঙের বসার আসন এবং তার পেছনে রয়েছে অনেক ফুল দিয়ে সাজানো গোছানো মনে হচ্ছে কোন অনুষ্ঠানের আয়োজন।

কিছু রঙের ইট রয়েছে যেগুলো লালচে এবং কিছু রঙের ইট কালচে ধরনের এবং এই দেওয়ালটি নকশা করা।

এবং একটি ছেলে এবং একটি মেয়ে এই বিজ্ঞাপনটি করছে।